রুমটির মধ্যে একটি চার্জার দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি বড়ো লাইট পোষ্ট রয়েছে।

এই ছবিটির মধ্যে একটি বাংলো দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে একটি টেবিল রয়েছে।

ছবিটির মধ্যে একটি আয়না রয়েছে এই ছবিটি--

এই ছবিটির মধ্যে একটি জুয়েলার্স দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে একটি সাদা বিল্ডিং দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে একটি রুম দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে সামনে দুটি খাতা রয়েছে।

গান সেন্টারের মধ্যে কয়েকটি বাচ্চা দাঁড়িয়ে আছে।

ছবিটির মধ্যে একটি ইস্কুল দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে একটি হেল হেলমেট দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে অনেকগুলো জলের ড্রাম দেখা যা--

এই ছবিটিতে অনেকগুলি বড়ো বড়ো পাথর দেখা যা --

এর ভিতরে অনেকগুলো লাইট জ্বালানো আছে।

এই ছবিটির মধ্যে একটি মল দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে কাচের গ্লাস দেখা যায়।

ছবিটির মধ্যে একটি লোক বস দুটি লোক বসে আছে।

এই ছবিটির মধ্যে একটি ক্ষেত দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে অনেকগুলো জঞ্জাল দেখা যাচ্ছে।

লাইব্রেরীর মধ্যে অনেক বই দেখা যাচ্ছে।

এই ছবিটির মদ্যে একটি বড় কাঠের পুতুলের নক্সা দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে কয়েকটি মানুষ দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি পতাকা দেখা যাচ্ছে।